ধাবাটির মধ্যে দুটি লোক দেখা যাচ্ছে।

মুদিখানারের ব্যানার এর রংটি লাল।

রাস্তা পাশে কতগুলি গাছ দেখা যাচ্ছে রাস্তাটির মধ্যে দিয়ে একটি বাইকে করে একটি লোক ও বৌ যাচ্ছে একটি অটো দেখা যাচ্ছে একটি লোক রাস্তা পার হচ্ছে।

মাটি কাটা হচ্ছে ট্রাক্টার টির ওপরে টুপি পড়া একটি লোক বসে ট্রাক্টার চালাচ্ছে ।

এখানে একটি মন্দির দেখানো হয়েছে।

ঘরটির ওপরে হলুদ রঙের একটি স্টার ঝুলছে।

পাশেই মাঝখান দিয়ে ফোন ঘাটতে ঘাটতে একটি লোক হাঁটছে।

ব্যাঙ্কিং নাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

প্লেত -এর সামনের দিকে দুটি স্টিল -এর গ্লাস দেখা যাচ্ছে।

বাধের ওপর একটা লোক হাটছে।

মাঠটির মধ্যে ছটি বাচ্চা দৌড়াচ্ছে তিনটি বৌ দাঁড়িয়ে আছে।

এখানে একটি প্রাচীন বাড়ি দেখা যাচ্ছে।

বাড়িটির সামনের দিকে রাস্তাটা পুরো ফাঁকা।

মাঠটির পেছনে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

বাড়িটির সামনে কতগুলি তার ওপর দিক থেকে ঝুলছে।